প্রথম বাইক টি যেরকম বুলু এবং সাদাতে রয়েছে।

এখানে একটি অনেক পুরোনো দিনের মন্দির দেখা যাচ্ছে।

এবং তারপাশে একটা রথ দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি রথ দেখা যাচ্ছে তার প সামনে খোলা একটি মাঠ রয়েছে।

এবং পেছন দিকে কতগুলো উম গাছ রয়েছে।

খুব সুন্দর ভাবে লাইট -এর কাজ করা রয়েছে এবং গাছের পাতা দেখা যাচ্ছে ।

খুবই সুন্দর ভাবে সাজানো রয়েছে বুলু লাইটিং দিয়ে সাজানো রয়েছে চারটে চেয়ার রাখা আছে একটা টেবিল দেখা যাচ্ছে।